ও আচ্ছা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

তো হচ্ছে আহ আসলে হচ্ছে যে আহ উম যাক আলহামদুলিল্লাহ ভালো যে হচ্ছে এহ আপনি আর্জেন্টিনা support করেন তারপরে হচ্ছে এই যেটা খেলা যে গেলো হচ্ছে আপনি কেমন উপভোগ করছেন এই খেলা সব ইয়া ব্যাপারে খেলাটা এবার অনেক উপভোগ করছি অনেক ভালো লাগছে যে তোমার একটা দল আহ বিজয়ী হয়ছে সে ক্ষেত্রে আমি এবার আনন্দ উল্লাস অনেক বেশি করছি plus হচ্ছে আহ বর্তমানে এবার খেলা হলো আহ সবাই এক সাথে খেলা দেখছি বসে সে ক্ষেত্রে অনেক enjoy করছি হম বুঝতে পাচ্ছি এহ হো~ হচ্ছে যে এ আপনি যখন খেলা দেখতে যান প্রথমে হয়েছে আর্জেন্টিনা হচ্ছে হেরে গিয়েছিলও প্রথম round এ মনে হয় তো হচ্ছে প্রথম তার পরে কেমন অনুভুতি বা কেমন অনুভোব করছেন আপনি প্রথমে round যখন হেরে গিয়েছিলো তখন আমাদের মানে অনেক খারাপ লাগছিলো অবশ্য কারণ একটা

আচ্ছা যে দিন হচ্ছে আপনাদের final round খেলা ছিলো হচ্ছে যখন আহ মে আপনাদের খেলা যখন চলছিলো running দেখা যাচ্ছিলো গোল হচ্ছিলো না তার পর হচ্ছে আহ

তোখন আমরা অনেক বেশি tension এর উপর ছিলাম যে কি হয় অনেক কি বলে ওটাকে আহ nervous হচ্ছিলো আমাদের হম আচ্ছা আচ্ছা বুঝছি সে ক্ষেত্রে হচ্ছে কি আমাদের প্রথম round যখনও আমরা খেলা পিছিয়ে গেছে আহ প্রথম round আগায় গেছিলো তার পরে হচ্ছে পিছায় গেছে সে ক্ষেত্রে সবাই অনেক tensionএ পরে গেছিলো কি হয় না হয় লাস্টে কি হয় বা না হয় সবাই কা অনেক

তো হচ্ছে আপনি খেলা আহ কিসের মাধ্যমে উপভোগ করছিলেন ফোন থেকে না কি টেলিভিশন থেকে মানে আসলে কি থেকে আর কি TV দেখছিলেন

আমি প্রথমে টেলিভিশনে খেলা দেখেছিলাম তারপরে বড় স্কিনে দেখছি কারণ টেলিভিশনে ভালো লাগতেছে না বড় স্কিনে দেখলে অনেকে এক সাথে অনেক আনন্দ উল্লাস করে দেখা যায় সে ক্ষেত্রে হচ্ছে আমরা টেলিভিশনে দেখছি plus দুটাতে দেখছি mixture

আসলে উম আমাকেও অনেক এই খেলা অনেক ভালো লাগছে আসলে হ্যাঁ কি আর বলব যে এত আমি আর কি আহ life আসলে আহ খেলা দেখা এর আগে যদিও আমি খেলা দেখছি কিন্তু তত টা আমার এত টা ইয়া হয় নি যে এহ এখন আমি এই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

আচ্ছা আহ তো এই বার যে আমরা খেললাম আপনাদের এই খানে আমাদের দল কে মে নিয়ে চলে গেলো plus অনেক এই বার খেলা থেকে দু তিন জন player চলে গেলো সে ক্ষেত্রে আপনার অনুভুতি কি একজন ব্রাজিল supporter যদিও সে ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আমাদের থেকে ছেড়ে চলে গেছে তার জন্যে কি আপনাদের কি কোনো কি বলে ওটাকে আসলে আপনি বলতে চাচ্ছেন যে ভাই আপনারা কি উপভোগ করতেছি বা আসলে আমাদের কেমন লাগতেছে কেমন অনুভুতি হতে পারে তো তাই না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

ওনারা যাওয়ার পরে আর কি আসলে অনেক খারাপ লাগছে আসলে খারাপ লাগাটা স্বাভাবিক বা ওনাদেরও যদিও অন্য দল আমরা support করি তার পরেও আহ হয়তো দেখা যায় যে আহ দুই দলের তখন সমান সমান থাকবে বা ভালো player যখন থাকবে যতখন একটা খেলা আহ মাঝে অনেক মা ভালো একটা ইয়া হয় আর কি আসলে দেখা যায় যে

কিন্তু হচ্ছে মাঝে মধ্যে থেকে দু দুই জন player চলে গেলো সে ক্ষেত্রে তো অনেক কষ্ট লাগছিলও জ্বি জ্বি আসলে হ্যাঁ কি আর বলব আর আসলে হচ্ছে অহে কষ্ট অনেক লাগছে কিন্তু পাট এখন এহ যেটা যাবার আসলে ওটা সেটা যাবেই কারণ ওনাদের ধরে বাধে রাখান মত ইয়া না আসলে কি আর করার আসলে হ্যাঁ তা ঠিক তো আপনি কেমন আপনি তো ব্রাজিল support করেন সেই ক্ষেত্রে ব্রাজিল ব্রাজিলের আপনার কাছে বা কেমন লাগেও আসলে হচ্ছে এহ ছোট থেকে আমার ব্রাজিল সাপ ভালো লাগে ব্রাজিল দল আমি support করি তার পরে হচ্ছে যে এহ যে খেলা গুলা গেলো আসলে যখন আপনারা যখন হেরে গিয়েছিলেন তখন আসলে আমার অনেক এ খারাপ লাগছিলো আসলে আমার আহ উম চিন্তা ভাবনা ছিলও বা আমার ইয়া ছিলও যে আসলে হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিল এর মধ্যে হয়তো ফাইনাল খেলাবে দুই জনের মধ্যে একজন কাপ নিবে আমিও চাইছিলাম যদিও আহ আর্জেন্টিনার আমি supporter না আমি চাইছিলাম যে আর্জেন্টিনা ব্রাজিল একই সাথে যেনও এ খেলে ফাইনাল খেলাটা আর কি হ্যাঁ অবশ্যই এটা ঠিক আমরাও চেয়েছিলাম যে ব্রাজিল আর আর্জেন্টিনা একটা ম্যাচ খেলুক কারণ আমাদের

আসচ্ছা আহ আশিক ভাই হচ্ছে যে আহ উম খেলার মাঝখান টা হচ্ছে যখন গোল যখন হয়েছিলো তখন এ কি যেনও একটা dance এর কথা আহ শুনছিলাম যেনও যখন গোল দিলো তখন আচ্ছা আচ্ছা ওটা কি ওই যে ব্রাজিলের সেল ব্রাজিল যে গোল করার পরে যে dance দিয়েছিলো সেটার কথা বলছে আপনি জ্বি ভাইয়া জ্বি হ্যাঁ সেই ইয়া টার কথা বলতেছি সেখানে কথা বলতেছেন ওই যে নেইমার খাম্বা dance দিলও

তো আপনি বা আপনারা যারা খেলা দেখছিলেন একি সাথে কেমন লাগছিল?

কারণ ওরা হচ্ছে কি খেলে খুব পয়েন্টের উপর খেলে আহ ওদের খেলা খুবি চমৎকার হয় পাফিং তারপরে হচ্ছে ওরা বল নিয়ে দৌড় দেয় সে খেলা অনেক ভালো লাগে কি বলব নেমার আমার পছন্দের player কিন্তু আমি support করছি যে আর্জেন্টিনা কিন্তু নেইমারা কিন্তু ভালো খেলে সেটা বলতে হবে কারণ হচ্ছে নেইমারের খেলা যে দেখে সেই দেখতে হবে কারণ হচ্ছে নেমার খুবই ভালো সে অল্প বয়সে অনেক শুনাম অর্জন করেছে নেইমার কে like করি কিন্তু কি বলব আমি হচ্ছি ছোট কাল থেকে হচ্ছে ব্রাজিল কে খেলা দেখি বাট হচ্ছে নেইমারকে support করি নেইমার হচ্ছে আসতে আমার কাছে ভালো লাগে যার এমনে দল হচ্ছে আপনার আর্জেন্টিনা সেই ক্ষেত্রে আমি সে দলটাকে always support করি জ্বি জ্বি বুঝছি তো হচ্ছে আহ আসলে এই বার যে খেলা টা গেলো খেলা আসলে অনেক এ মাজাদার আসলে অনেক আনন্দও দিয়েছিলো তার পর হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে মাঝখানে যখন আহ নেইবার নেইমার যখন হচ্ছে ওনার পায়ে ব্যাথা পাইছিলো তখন হচ্ছে আহ খুবই একটা কি আর বলব

হ্যাঁ হ্যাঁ ওই মাঝখানে তখন সে চলে গেলো তো দল টা একটু সবারই মন ভেঙ্গে গেছিলো সে ক্ষেত্রে হচ্ছে খুবি একটা কষ্ট দায়ক বিষয় কারণ একটা ম্যাচ সে খেলতে পারে নাই জ্বি জ্বি তো আপনার অনুভুতি টা কেমন ছিলো আসলে উনি যে এ খেলতে পারে নি বা উনি যে খেলতে পারতেছিলো না আপনাকে কি ভালো লাগছিলো না খারাপ লাগছিলো সেটা জানতে চাচ্ছিলাম একজন ভালো player যখন সে কোন একটা সমস্যায় কারণে খেলতে না পারে সে ক্ষেত্রে খারাপ লাগাটা খুব স্বাভাবিক কারণ সে একজন ভালো হতে পারে যে সে যদি ওখানে থাকত ম্যাচে সে তা হলে খেলাটা আরেকটু ভালো হত আরেকটু আকর্ষনীয় হত খারাপ লাগছে অবশ্য কারণ একজন ভালো player যখন আহ একটা ম্যাচ miss করে একটা গুরুপ্ত পূর্ণ খেলা যখন খেলাতে পারে না তখন একটা খারাপ লাগা স্বাভাবিক হ্যাঁ ব্রাজিল যে দিন আহ আহ খেলতে যায় যখন round টা দিকে উনি যখন ওনারা যখন হেরে গেলো তখন আপনার feel টা কেমন হচ্ছিলো বা অনুভূতটা কি হচ্ছিলো আর কি সেটা জানতে চাচ্ছিলাম?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 করতে পারি নাই আমাদের খুবি হতাস জনক একটা বিষয় ব্রাজিলের আমাদের বাংলাদেশে হওয়া বেশির ভাগ support রি হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা সেক্ষেত্রে যদি ব্রাজিল আর্জেন্টিনা যদি একটা দুই জনে ভাবে খেলা খেলতো তা হলে হয়তো বা আমাদের enjoy টা বেশি করতে পারতাম আরো বেশি আনন্দ নিতে পারতাম কিন্তু এখন তো সেটা হয়তো হ~ হয় নাই যদিও সে ক্ষেত্রে আমাকে খুবি খারাপ লাগছে আহ আশিক ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আহ আপনাদের যে goalkeeper টা ছিলও টার ব্যাপারে কিছু আমি জানতে চাচ্ছিলাম ওনার কথা আর কি বলব উনি তো হচ্ছে একদম কি বলবো আর প্রচুর এ আমার ধরতে গেলে সে আমাদেরকে আহ কি বলে একটা বিশ্বকাপ এনে দিয়েছে সে যদি না থাকতো হয়তো বা আমরা এই বার বিশ্বকাপ টা নিতে পারতাম না আমাদের কাপ হয়তো আমরা সে আমাদের একটা গর্বের ক বিষয় গর্বের হয়ে থাকবে plus সে তার সব টুকু দিয়ে চেষ্টা করছে আমাদেরকে একটা কাপ এনে দেওয়ার জন্য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

এটা হচ্ছে কি সেটার সব টুকু দিয়ে চেষ্টা করতো একটা গোল কি ভাবে ফেরানো যায় একটা গোল কি ভবে সেভ করা যায় যেনও একটা গল না হয় সে তার একদম টা দিয়ে তার পরে হচ্ছে একটা সেভ করে একটা গোল সে ক্ষেত্রে তাকে আমারা বাজ পাখি বলতে পারি তাই না কারণ সে হচ্ছে জীবনের ঝুকি নিয়ে একটা গোল একটা গোল সেভ করে তো সেই বলটা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

গোল goalkeeper plus হচ্ছে আপনাদের যে মেসি তার পর হচ্ছে দি মারি এমন হয়েছিলো আরো অনেকে ছিলও তো এনাদের ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম আর কি আপনার কাছে মিয়াছির আপনার কথাটা বুঝতে পারি নি আসলে আপনি কি জানতে চাচ্ছেন ওনাদের ব্যাপারে ওনারা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসলে আমি বুঝতে পারচ্ছি হচ্ছে যে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

হ্যাঁ সে এবার মে আহ ম্যাসি অনেক গুলা গোল করেছে সাট আটার মত গোল করেছে plus আরেকটা গোল করতে পারলে হয়তো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 যদি আমার কাছে এর আগে অনেক গুলোা Golden boot রয়েছে তার কাছে তো খারাপ লাগছে সে অল্প এর জন্য তার লক্ষে পৌছাতে পারে নি যদিও সে যদিও সে সাফল্য হয়েছে সে একটুর জন্য আরেকটু ভালো করলে হয়তো বা সে আরেকটু ভালো কিছু পেতো তো হচ্ছে আপনার এ উম fast কি আপনার এই খেলা দেখা বা এর আগে যে খেলা হয়েছিলো আপনি এ দেখছিলেন বা কেমন অনুভুতি করছিলেন এর আগে খেলা কেমন লাগছিলো আপনার কাছে লাগছে আপনার কাছে এই বার কেমন লাগছে এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম সত্যি কথা বলতে এর আগের বার খেলা দেখছি আমার খুবি আমাদের আগে যে খেলা আসলে আমরা সেটা খুবি enjoy করি মজা করি সে ক্ষেত্রে অনেক ভালো লাগে কিন্তু অন্য বারের থেকে একটু বেশি enjoy করছি plus অনেক অনুভুতি অনেক ভালো অনেক happy আমরা অনেক খুশি এই দলের উপর কারণ হচ্ছে এইবার আমারা একটা কাপ নিতে পাচ্ছি যদিও আমাদে তার সাথে দুঃখের বিষয় আছে যদি আমরা ক্যা একজন team leader কে হারাইছি ঠিক আছে আশিক ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামুয়ালাইকুম

আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই কেমন আছিস? সুরজিৎ

হম এবার বল তাহলে হম কি করে আজকে মনে করলি আমায়? এই তো graduation করে নিয়েছি কি করি বল তো? কিছু বলতে পারিস?

হ্যাঁ হ্যাঁ কি করি আগে বলতো? ভাই

এর আগে কি করবো সেটাই তো বুঝতে পারছি না এই জন্য তোকে phone করলাম ভাবলাম তুই তুই নাকি এই সব জিনিসে সবাইকে দিস এই জন্য তোকে phone করলাম

এই তো ভাই overall sixty seven percent খুব ভালো number তো sixty seven অনেক

হ্যাঁ তাহলে তুই একটা কাজ করতে

তুই হম তুই pass করেছিস? তাহলে তুই master degree করে নে course আছে

একদমই ইচ্ছা আছে ভাই কিন্তু এতে শুনেছি নাকি অনেক পয়সা লাগে? না না কে বললো তোকে? বেশি পয়সা নেই অত খরচা নেই আচ্ছা পয়সা আছে MBA M com এ ঠিক ঠাক আছে M com এ এখানে collage আছে তো ওখানে ভর্তি হয়ে যা আচ্ছা কি

কেরম process আছে বলতে পারবি?

মানে প্রশ্ন দিতে হবে তারপরে কি কি exam সেই সব Clear করতে হয় আমি কি বলছি শোন

প্রথমে তোকে ইয়ে ন হাজার বা দশ হাজার টাকা দিতে হয়

তাহলে ওইটা তুই, আগে তুই ওইটা করে নিবি second chance এ exam দিয়ে দিবি দু সাল, দু সালের course আছে

হ্যাঁ আর কিছু টুক টাক খরচা হবে তোর, বলা যায় তোর ত্রিশ হাজার মধ্যে পুরো তোর complete হয়ে যাবে, কি বলছিস ভাই হেবি কথা বলছিস তো সত্যি করে? হ্যাঁ আর যদি তুই

তাহলে তোর কাছে অনেক opportunity আছে অনেক job তুই পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা হ্যাঁ এর জন্য তো আমি ভাবলাম এটা করবো।

এর জন্য তো আমি ভাবছি এই কাজটা করি তুই কি করছিস ভাই এখন? আমি, আমি graduation এ করছি। আমিও ভেবেছি যে B tech করবো কিন্তু অত number তো তোর তো number ই ভালো আছে তোকে তো ভালো college এও নিয়ে নেবে।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 না না আমি খাইনি কিন্তু ভগবানের কৃপায় তাহলে এখন কোন year second year না third year আমি second year আচ্ছা~ আচ্ছা এখন second year এ আছিস আর এক বছর আহ কি ঠিক আছে কিছু তুই কি করবি কি ভেবেছিস? আমি ভেবেছি M com করবো। আমিও তো ভেবেছি সেটাই M com ই করার জন্য আমি তো ভাবছিলাম college এর থেকে COCM এ করে নেবো। তুই করছিস না ছেড়ে দে না না এখন college এর পড়া হচ্ছে না আমি হ্যাঁ এইটাই আছে তুই করতে পারতিস তো তুই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

করতে পারিস তো। হ্যাঁ এখন আমি করতে পারি কিন্তু আমার time টা তো চলে যাবে না। কি আমি যখন এটাই তোকে তখন করে নিতাম college এ পড়া পড়া মানে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

এখন এবার এটাই করতে হবে M com করে MBA যা আছে।

না না একটা না তুই, তুই ITI করেছিলি, ছিলিস না? না রে ভাই আমি কোথায় আবার ITI করেছিলাম না না না করিনি ভেবেছিলাম যাবো।

করছি। আচ্ছা করছিস? হ্যাঁ কি নিয়ে করছিস?

কেন কি দেখ শুধু college করে করবো তাহলে কিছু

আগে কিছু হতে পারবি না আচ্ছা college এর সাথে একটা না একটা course নিতেই হবে। করতেই হবে। ITI করে নিলাম ঠিক করেছিস ঠিক করেছিস ভাই ঠিক করেছিস। আজকে না ছিল আমার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

আচ্ছা বিকালে ওর চাকরি লেগে গেছে?

আমার আমার তো চাকরি লেগেছিলো আঠাশ আঠাশ হাজার টাকা ও তেরি ভালোই তো আঠাশ হাজার টাকা কম ঠিকই আছে। এটা কি permanent থাকবে? তারপর ও বললো কি তোমার উপরে আছে তুমি যদি ভালো কাজ করবে তাহলে যেমন তেমন কাজ করলে তোমার দু তিন মাসই থাকবে।